এখানে একটি বিশাআআল জমি দেখা যাচ্ছে এবং পুরোটি হলুদে হলুদ আম এবং এগুলি পুরোটাই সরষে ফুল একটি শীতকালীন এবং শীতে সময় এই ফুল দেখা যায়।

এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাগা হেলথ কেয়ার । যেটি মালদায় অবস্থিত।

এবং শিবলিঙ্গর সামনে থেকে সরাসরি একটা রাস্তা চলে যাচ্ছে শিবলিঙ্গ মন্দিরের দিকে এবং এর দু-সাইড দিয়ে পার্ক করা রয়েছে।

এখানে একটি খুব বড় ধরনের রাস্তা দেখা যাচ্ছে এবং এখানে কিছু লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাইডে -এ বাচ্চারা খেলাধুলা করছে।